অনেক সুন্দর দেখতে লাগছে বিজনেস -এর ছবিটি ।

এখানে কিছু লোক দেখা যাচ্ছে। একটি বড় গাছ যাতে পোস্টার লাগানো রয়েছে।

বাড়িটি অনেক সুন্দর ফুলগুনো অনেক সুন্দরভাবে গে গেঁথেছি মালাটা সাদা লাল অনেক সুন্দর দেখতে লাগছে।